আমরা তো কমসেকম অনেক lot জিনিস আনি, কিন্তু sir আপনি যদি বলেন, যে না আমার এই মুহূর্তেই চাই তাহলে sir আপনে আমরাই এনে দিতে পারব but আপনাকে thousand rupee extra pay করতে হবে. just because of ওই shipping টার জন্য আর কিছুই না, আর আহ হ্যা আপনি তো নিশ্চয় তাহলে ওই TV টা পাবেন আর offer গুলোতে আপনি পাচ্ছেন, আর এটার দাম ধরুন যদি সতেরো হাজার সাতশ কত বলল, ষোল হাজার সাতশ টাকা বললাম, কিন্তু আপনে যদি এই মুহূর্তে নিতে যান, তাহলে sir এটা আপনার উপরে কোনো মানে offer আমরা দিতে পারব না. কারণ, অবশ্যই সেই stock টাকে refill করতে sir ওই হাজার টাকা আপ~ আমার extra লাগবে, কিন্তু আমরা একটা sir offer দিতে পারি এটার ক্ষেত্রে, আমরা আপনাকে একটা gift card দিতে পারি যেটার যেটার আপনি next কোনো purchase করতে পারলে, আপনি যবেই purchase করুন, এক থেকে দু বছরের মধ্যে আপনি যবেই purchase করুণ আমাদের store থেকে যে কোনো জিনিস আপনি ওটার উপরে দু হাজার টাকা ছাড় পাবেন. এই হলো মানে আমাদের এই মুহূর্তে এরকম ব্যাপার চলছে তো আমাকে যদি আরও কিছু নিতে চান বা আরও কিছু সম্বন্ধে জানতে চান আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি উত্তর দিচ্ছি. নিশ্চয়ই sir আপনার কথাটা একদমই logical কথা কিন্তু আপনাকে যেহেতু বললাম যে এই মুহূর্তে যেহেতু sir stock টা নেই, তো আমি আপনাকে মানে এই মুহূর্তে সেই value টা offer করতে পারছি না যেহেতু stock নেই. কিন্তু আপনি যদি Maniac এর অন্য~ Maniac ছাড়া যদি অন্য কোনো brand এর দিকে যান যেগুলো sir আমাদের store এ available রয়েছে তাহলে definitely sir আপনাকে ওখানে ভালো আমরা কিন্তু discount দিয়ে সেই জিনিসটা offer করতে পারব. কিন্তু Maniac এর এখন কোন model ই আমাদের কাছে খুব একটা available নেই যেকটা ছিল sir সে কটা পুরোপুরি sold out হয়ে গেছে, তো ওই জন্যই এই মুহূর্তে many একের এই MC twenty পর্যন্ত, এটা আরও কিছু আছে, সেটা thirty six আছে. তো ওগুলো sir available নেই. তো ওইগুলোর একটু basically issue আছে, many এক, যে company টার মানে সব যেহেতু নেই, কিন্তু আপনি যে, অন্যকোনো নিতে চান সেগুলো sir আপনে নিতে পারেন. যেরম আপনি collect এর নিতে চান. তারপরে ধরুন আপনে উহ BDJ নিতে চান, BDJ এই সবের sir frizze টা বেরিয়েছে, তো ওইগুলো যদি নিতে চান, তারপরে collect ভালো. fridge বার করব মানে collect এর এখন LED TV গুলো sir খুবিই ভালো আছে. তো এইগুলো যদি আপনে নিতে চান, তালে sir আপনাকে আমরা ওখানে খুব ভালো guide উপহার দেব. আহ sir collect এ যে twenty, twenty one inch যে আহ five star রয়েছে, তো sir ওটার দাম রয়েছে মানে collect টা যদি hiyer and চলে আসে তো company তো এটা ভালো company তো কালে ওইটার দাম sir দাম sir twenty one inch র টাকা পড়ে আছে, আহ আপনার উনিশ হাজার পাচশ টাকা তো ওটার কিন্তু আপনি যদি আমার এখান থেকে নেন, উনিশ হাজার পাচ টাকা যদি cash এ নেন তালি sir আমরা সেই উনিশ হাজার পাচশ থেকে discount দিই, তালি sir আপনাকে ওটা আমি করে দিতে পারব সতেরো হাজার টাকা. একদম count figure এ সতেরো হাজার টাকা আমরা করে দিতে পারব. যেটা আপনার আ~আড়াই হাজার টাকা ছাড় গেছে.

কিছু মতলব ধরুন ওটাতে আপনি আপনার একটা ছোট iron পেলেন, ছোট mixer blender পেলেন, তো তালে sir এগুলো আমাদের তরপ থেকে gift আপনি তো প্রথমত ইয়েটাপাচ্ছেন, আপনি তো প্রথমত discount টা পাচ্ছেন, আর তার সঙ্গে lucky dow র মাধ্যমে আপনি এগুলো জিততে পারেন. যদি sir আমরা এই offer টা দিচ্ছি. ও আমি বলব sir একবার আপনি শত visit ক~ আপনি তো বললেন তো শত visit করেছে, আরেক বার তো visite করতে পারেন, তো দেখতে পারেন যে, কি কি রয়েছে, তো এই আরকি মানে এই সমস্ত offer ই চলছে. তো আপনি collect এর এ রকম অনেক model আছে. আপনি বলুন আপনি কোনটা নিতে চান, তো সেই সমন্ধে আমি আপনাকে আরও information দিচ্ছি.

দেখুন, প্রথমত online এ যারা আসবে, তারা কিন্তু আপনাকে fitting করে দেবে না. আর হ্যা fitting করে দিতে পারে, কিন্তু তার জন্য কিন্তু, sir তারা দু হাজার টাকা extra ছাড় নিচ্ছে. এটা কিন্তু আপনি ধরুন, তালে কিন্তু সতেরো হাজার টাকা TV কিন্তু, সে আপনার উনিশ হাজার টাকায় চলে যাচ্ছে, তো আপনি বুঝতে পারছেন যে ওরা কিন্তু ওটা included নিচ্ছে, ওরা কিন্তু ওটা included নিচ্ছেই. যে ওরা মানে সাতেরো হাজার টাকা শুধু TV নিচ্ছে, তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করবেন ওখানে কিন্তু লেখা লেখা আছে ঠিক mark orenty আর আপনাকে যদি extra আরও six month two এক বছরের orenty নিতে হয়, তালে কিন্তু sir আপনাকে ওখানে আরও সাতশ টাকা extra provide করতে হচ্ছে, তবেই কিন্তু ওরা extended orenty টা দিচ্ছে, কিন্তু আমরা এই খানে sir fitting search তো নেবই না, আমরা এখানে fitting search তো নিচ্ছিই না. আমরা আপনে যেদিন কে TV র order dদিয়ে যাবেন. আমাদের এখানে যেদিন কে আপনি TV টা বলে যাবেন, আমার এই TV আর আপনি হাফ টাকা pay করে যাবেন. সেদিন কে sir আপনের নামে TV টা কথা মত resgistre হয়ে গেল, পরের দিন আপনাকে নির্দিষ্ট সময় আপনি তখোন আপনার বাড়িতে উপস্থিত থাকবেন আপনাকে phone করে নেওয়া হবে, phone করে নিয়ে আপনার বাড়ি যাবে. আপনার বাড়ি গিয়ে আমাদের inquire পুরোপুরি fitting স করে দিবেন fitting স হওয়ার পরে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে খালি আপনে দেখে নেবেন ওখানে একদম সমস্ত কিছু, দরকার পড়লে আপনি আধ ঘন্টা, এক ঘন্টা করে check করে নেবেন, আধাঘন্টা করে check করে নেবেন যে টা

conect হচ্ছে কিনা, আপনি সমস্ত কিছু check করে নেবেন, sir বাদবাকি পয়শাটা আহ বাদবাকি টাকাটা আপনি আমাদের employment কারিকে দিয়ে দিবেন. আর employ আপনার একটা sine নিয়ে নিবেন আর সেই sine টা হল আপনার ageriment যে আহ মানে agrement টা হল sir আমাদের দোকানের সে দিকে মানে নানা রকমের জিনিস থাকে ধরুন আহ মানে oh হ্যা আরেকটা জিনিস আমাদের এক বছর এ sir পুরো free service থাকবে আপনার মানে ধরুন এক বছরে মানে কোনো সমস্যা হচ্ছে না sir ওটা oeither orentry র মধ্যে পড়ছে, orentry ছাড়াও sir আপনাকে আমরা এক বছরের পুরোপুরি services দিয়ে orentry তো রয়েছে তাহলে sir আমরা দেড় বছরের দেব না. এখানে ছয় মাসের orentry পাচ্ছেন, plus আপনার যদি আরও এক বছরের extra orentry লাগেতাহলে আপনাকে সাতশ টাকাদিতে হবে. তালে আপনাকে কিন্তু এখানে pay করতে হচ্ছে না তালে আপনে যদি সেদিকে হিসেব করে দেখেন আপন্রে কিন্তু ওইটাই আহ উনিশ থেকে কড়ি হাজার টাকাই চলেযাচ্ছে, তো আমরা শুধু সতেরো হাজার টাকাই আপনাকে এত offer এত কিছু offer provide করছি, শুধু সতেরো হাজার টাকাই plus আমাদের royal customer হিসেবে sir আপনাকে. পুরো সারা বছরি আমরা কিছু না কিছু discount দিতে থাকব, আমরা সবথেকে showroom থেকে আর আপনার lucky draw এর মাধ্যমে Bangladesh বিশ্ব দিচ্ছে sir বুঝতে পারছেন যে আপনার আমাদের সাথে shopping করাটা আপনার কতটা লাভবান হতে পারে? নিশ্চয়ই sir আমাদের এখানে যত ধরুন যে ক'টা finance company আছে সেখানে আছে LP আছে cap finance আছে তো এইগুলো sir আপনে নিতেই পারেন. মানে আপনি অবশ্যই যে বললেন আপনি LP এর আপনার কাছে card আছে তো আপনে একবার আপনাদের আমাদের shop এ visit করুন তো আমরা আপনার savings score দেখে বলে দেব যে আপনি EMI এর ক্ষেত্রে কি capable হবেন কি হবেন না, কারণ sir আমাদের এখানে তো savings score টা খুবই matter করে কারণ আপনি যদি ধরুন আগে কোনো EMI মানে কোনো জিনিস loan এ নিয়ে থাকেন ওটা যদি ঠিকঠাক sir আপনি EMI টা যদি ঠিকঠিক on time যদি যায় তাহলে sir কোনো issue হয় না তাহলে আপনার savings score খুবই ভালো থাকে.

savings score খুব low হয়ে যায়, তো ফলে তখন sir আমরা মানে আপনার loan provide করতে পারি না. basically ওটা আমরা তো করি না, ওই company টা savings score টা দেখে করে but company কি করে, যদি দেখে যে আপনার savings score low

যেখান থেকে ধরুন আপনি কোনো কিছুদিন কিছু EMI তে নিয়েছেন. তারা এসে বলল যে টাকাটা এখন কাটেনি বা টাকাটা কাটতে কোনো সমস্যা হচ্ছে বা no balance sir এরকম কি কোন সমস্যা হয়েছিল আগে? নিশ্চয়ই sir তা বলতে পারব আপনাকে পুরো ব্যাপারটা, কিন্তু sir আপনাকে বেশি হয়তো বলতে পারব না, আমি একটু bird বলতে পারব. তো আপনি যদি আমাদের store এ আরেকবার এসে visit করে পুরো ব্যাপারটা নিয়ে DG এর সাথে কথা বলেন তাহলে sir খুব ভালো হয় কিন্তু তাও sir আপনাকে আমি bird বলছি. তো যে model টার নাম আপনি বললেন ওটার দাম কিন্তু ধরুন thirty five thousand এবারে এই ব্যাপারটা হলো যে EMI তে EMI যদি আপনি নেন, তো EMI এর ক্ষেত্রে আমরা sir খুব একটা discount provide করতে পারি না কারণ EMI এর company টা যেটা ধরুন আপনি যদি LP থেকে আপনি এ~ LP finance এ যদি finance টা করান যদি loan টা pass হয় তো কি হয় basically LP company র under এ তো আপনার উনি মানে product টা আহ resgister হচ্ছে, তো আমরা সেইখানে তো খুব একটা আপনাকে মানে price এর আমরা তফাৎ দিতে পারব না, খুব একটা বেশি discount দিতে পারব না. কিন্তু ধরুন আপনার এই এর processing fees হয় processing fees sir যেহেতু আপনি একটু বেশি amount জিনিস নিতে চাচ্ছেন thirty five thousand তো sir এই processing fees sir thousand rupees ঠিক আছে. sir অবশ্যই thousand rupees টা আপনা~ আপনার কাছে থেকে নেব না, কারণ processing fees তে sir অনেক কিছু মানে documents লাগে অনেক কিছু আমাদের আমাদের সতেরো অনেক কিছু মানে কিছু জিনিস provide করতে হয়, তাই জন্য sir ওরা হাজার টাকা করে extra নেয়, তো ওটা অবশ্যই আপনাকে দিতে হবে না ওটা পুরো shop এর দায়িত্ব আপনার, মানে আমাদের shop এর দায়িত্ব আপনার এইটা নেওয়ার. আর পঁয়ত্রিশ হাজার টাকা যিনি sir Maximum sir আপনাকে আমি আহ চৌত্রিশ হাজার পাঁচশ তে করতে পারব এর sir আহ sorry আহ পঁয়ত্রিশ হাজার টাকা তো তেত্রিশ হাজার পাঁচশ টাকায় করতে পারব এর বেশি sir আমরা করতে পারব না. এর বেশি

আমাদের এ shop দিয়ে নিচ্ছেন, তো অবশ্যই আমরা আপনাদের সেই loality টা দেব. যখনি আপনে কোনো জিনিস purchase করবেন. যদি cash এ করেন অবশ্যই sir আপনাকে আমরা discount দেব. আসলে EMI এর ব্যাপারটা different হয়তো, কিন্তু আপনি যদি cash এ করান তা sir অবশ্যই ধরুন, আপনি~ আপনার কাছে যদি কত বললাম তেত্রিশ হাজার পাঁচশ টাকা যেটা বললাম আপনি যদি cash এ আসেন সেটাই আমরা বত্রিশ হাজার পাঁচশ টাকা করে দিতে পারব. one point আপনেকে যদি sir তিন হাজার টাকা আমরা বেশি দিচ্ছি, just যেটা বললাম lucky drow টা আর বাদবাকি যা যা আপনাকে আগেও বললাম যে, installaion free installation fee টা আর আপনার যাচ্ছে, one year service তারপরে warranty সব সময়ের জন্য আমরা ready আছি দেওয়ার. হ্যা sir নিশ্চয়ই, আপনি যদি এই model টা নেন তাহলে sir এটার price কুড়ি হাজার টাকা pinted আছে তো sir এটাকে আমরা maxium আমরা সাড়ে সাতেরো হাজার টাকা দিতে পারব আমরা, একদম সাড়ে সতেরোতে দিয়ে দিতে পারব. আর অবশ্যই যে জিনিস গুলো আমি আপনাকে বললাম যে, আমাদের installation fee টা দিতে হবে না, তারপরে one year service আপনার সাথে free থাকছে, loyalty badge টা পাচ্ছেন, সারা বছর যা shop করবেন তার মধ্যে কিছু না কিছু sir আপনাকে discount অবশ্যই দেওয়া হবে, আর warranty টা আপনাকে extended দেওয়া হচ্ছে দেড় বছর কিন্তু by any chance ধরুন যদি আপনি চান যে আর দু বছরের warranty নেব তাহলি sir আপনাকে আর মাত্র five hundred rupee extra দিতে হবে কারণ এই warranty টা sir আমাদের কে কিনতে হয়, যে আপনাদের সত্যি কথা বলতে এটা আমরা প্রত্যেকটা customer কে আমরা বলে দেই কেন আমরা এই online offline এ প্রথমে যে কথাটা বললেন basically এখন কার যে TV গুলো LEDLCB যারা ধরুন এই যে, basically আসলে এইটা নতুন company carless বলুন তারপরে এই যে, Maniac group এগুলো সবসময় নতুন company তো এরা প্রথম প্রথম না মাত্র six month এর warranty provide করে, হ্যা ওর six montn provide করে কারণ ওরা মানে warranty মাধ্যম দিয়ে অনেকে মানে business করে কারণ এরাকি করে এটা কম দামে, খুবি কমদমে sir ভালো মানে জিনিস provide করছে তো এদের না ওই margin এ লাভ টার margin কম পাবে, তাই তারা

এর এটা তো আছে তবে আমাদের দোকানের offer কিন্তু sir এই offer টা আমরা একটু প্রত্যেকটা company থেকে up to six month করে কিনে রেখেছি, ধরুন আপনার যেটা বললাম আপনাকে যে আপনি ছ'মাস warranty online পাচ্ছেন কিন্তু আমাদের এখানে দেড় মাসের উহ দেড় বছরের বাকি কারণ আমরা প্রত্যেকটা product এর ক্ষেত্রে আমরা কিন্তু company থেকে main company থেকে warranty গুলো কিন্তু sir টাকা দিয়ে কিনে নিছি, যেটা আপনাদের free তে provide হচ্ছে.

কিছু দিনে নেব আরও আট-নয় মাসের নেব, এরকম যদি নিতে চান তাহলে sir ওই জন্যে আপনাকে আরও ছয় মাসের জন্য ধরুন আপনাকে দিতে হবে পাঁচশ টাকার মত extra আপনাকে money দিতে হবে যদি আপনি দুই বছরের warranty নিতে চান দেড় বছর পর যদি হয় আরও যদি পাঁচ মাস সময়টা নিতে চান তাহলে আপনাকে আরও পাঁচশ টাকা extra pay করতে হবে তাহলে আপনি দুই বছরের warranty টা পাচ্ছেন. আর যদি আপনি imideate কাল বা পরশু নিতে চান, তালি আপনি নিশ্চয় আসতে পারেন, আহ অবশ্যই আহ আপনি যাওয়ার সময় কষ্ট করে just normal documents একটা থাকতে হবে আপনার এটা যদি আপনি cash এ নেন, তাহলে কিন্তু sir খুব একটা আহ মানে document লাগবে না. আপনি just শুধু আধার card টা নিয়ে আসেন তাহলেই হবে কারণ আমরা আধার card টা এখন mandatory করে দিয়েছি, আহ যে কোনো electronic দ্রব্যের ক্ষেত্রে যে কোনো electricity দ্রব্যের তো আপনার দিতে হয়, আরকি basically যে কোনো পাঁচ হাজার টাকা, সাত হাজার টাকা কেনাকাটার উপরে আমরা এটা mandatory করে দিয়েছি আপনার আধার details টা লাগবে.

হা হ্যাঁ, sir মানে সতেরো হাজার পাঁচশো টাকা তো আপনাকে এই~ই EMI এর option টা আপনাকে দিতে পারছি না কারণ EMI এর option টা আগেও আপনাকে বললাম অনেক কিছু এখানে মানে pre included থাকে. তো সতেরো হাজার কুঁড়ি হাজার যেটার দাম তাহলে sir maximum আপনাকে ওটাতে sir আমি আঠারো আঠারো মানে সাড়ে আঠারো করতে পারব sir এর নিচে কমাতে পারব না মানে এর নিচে impossible আমাদের ক্ষেত্রে এই বিষয়টা কমানো কারণ আঠারো হাজারে যদি সাড়ে আঠারো হাজারের নিচে আমরা কমাতে পারব না. তো আপনি যদি EMI তে নেন তাহলে sir ওটা সাড়ে আঠারো পড়বে, আর যদি আহ Cash এ কিনেন তাহলে sir ওটা সাড়ে সতেরো তে পরতে পারে, এর বেশি sir আমরা কমাতে পারবো না. দেখুন আপনি কি নিতে পারেন কি যদি cash এ নেন তাহলে sir অবশ্যই sir এ আমি বলবো আপনি sir cash এই নেন কারণ cash নেওয়াটা আপনার জন্য বেশি লাভবান হবে কারণ ওইখানে আপনি হাজার টাকা ছাড়ও পেয়ে যাচ্ছেন. সঙ্গে সঙ্গে হাজার টাকা ছাড়ও পেয়ে যাচ্ছেন. তারপরে lucky draw আছে এগুলো অনেক কিছুই offer আপনি পেয়ে যাবেন cash এ নিলে আহ sir smart TV নিতে গেলে আপনাকে Evolve company র একটা smart TV নতুন এসছে তো ওটা আপনি নিতেই পারেন. আহ কিন্তু ওটার price টা তো ওটা sir একটু ওটা smart TV তো আপনার ধরুন twenty one inch এর ই দামটা পড়ে যাচ্ছে একুশ হাজার টাকা. তো আমরা যদি যেহেতু আপনি cash এ নিবেন বলছেন, তো sir cash এর জিনিসটা আমরা একুশ হাজারেরটা আপনাকে আমরা সাড়ে আঠারোর মত করে দিতে পারবো. সাড়ে আঠারোর মধ্যে sir এটা করে দিতে পারবো আমরা. একুশ হাজার টাকার ব্যাপারটা আমরা ওটা করে দিতে পারবো, কিন্তু আমি বলবো হ্যাঁ আপনি নিজেই পারবেন company এর কাছ TV টা এখন খুবই ভালো পেয়েছে, খুব ভালো চলছে, অনেকেই sir নিচ্ছে আর smart TV তো খুব ভালো হবে বিষয়টা মানে আপনার ক্ষেত্রে আপনি phone দিয়ে connect করে নিলেন এরকম. video এমনকি game ও খেলতে পারবেন, তারপরে আপনার Wifi এর সাথে broadband connect করতে পারবেন সমস্ত রকম mobile যেমন Netflix, Amazon এগুলো অবশ্যই নিতে পারবেন. তো দেখুন আপনি কি নিবেন, আপনি জানিয়ে দিন সেদিকে আমরা

হ্যাঁ, sir হ্যাঁ মানছি যে company টা অবশ্যই নতুন ওটা basically sir আমি যতদূর মানে customer দের থেকে শুনছি

four k না four k না অবশ্যই ওটাকে four k বোঝায় না sorry আমি ভুল বলেছি. এটার upper যে model টা ওটায় four k হবে কিন্তু এটা sir আপনার full HD plus display পাচ্ছেন ঠিক আছে? full HD plus display পাচ্ছেন. মানে

এই না আমার কি image টাও ঠিক করতে দিবে না আমি তো বলবো অবশ্যই আপনি একদম চোখ বন্ধ যে invest কারণ সমস্ত review যে কটা customer নিয়ে গেছে আমরা জিজ্ঞেস করছি যে তাদের review কেমন তারা তারা সবসময় বলছে যে খুবই ভাল এখন অব্দি তাদের কোন সমস্যা দেখা দেয় নি তারা খুশি কিন্তু sir আপনি যদি মনে করেন যে না আমি number এ ঠিক ভরসা হচ্ছে না আমার বিশ্বাস হচ্ছে না তাহলে যেটা আমি বললাম আপনাকে কাল এটার একটু একটু হয়ত দাম~ম বেশি পরবে আপনি যদি EMI করতে চান নিতেই পারেন একটু হয়ত দাম হবে কিন্তু আপনি এইটুকু কথা দিতে পারি top class quality মানে আপনি যে এইটুকু sure যে আপনি নিয়ে খুব সন্তুষ্ট থাকবেন মানে যে আপনার ছবি দেখে যে মনে হবে যে না আমার টাকাটা দেওয়া সার্থক হয়েছে মানে আমি just এইটুকু আপনাকে guarantee দিতে পারি তবে sir পুরো বেপারটা আপনারই দিতে হবে কারণ টাকাটা আপনার টাকাটা আপনি খরচ করবেন তো দেখুন আপনি কি decision নিতে পারেন তো মানে আমি~আমি আপনাকে বলবো আপনি দরকার পড়লে কিছু সময় নিন youtube কিছু review দেখুন উম এর ব্যাপারে এর ব্যাপারে scarlet এর ব্যাপারে কোনটা better হয় অবশ্যই scarlet টায় better হবে কারণ আপনি জানেন এর price টাও একটু বেশি আর আরও better quality offer করছে সেটা এরপর আপনি ও দেখুন যে বিভিন্ন রকম review দেখুন youtube এ কি বলছে দুই একদিন সময় নিন কোন ব্যাপার না কারণ আমাদের এই এটা তো সবে জানুয়ারী জুলাই চলছে তো আশা করি জানুয়ারী শুরু হলো পুরো এটাই থাকবে তো আপনি ধীরে সুস্থে দেখতে পারেন আমাদের কোন তাড়াহুড়ো নেই. যেদিনকে আপনি যেটাই হোক final করবেন না কেন just আহ phone কর~ phone না করলেও চলবে আপনি direct shop ও visit করতে পারেন

আমাদের থেকে shopping খুবই আনন্দিত হবেন আহ thank you sir এতটা সময় দেওয়ার জন্য. hello আমি রানু ঘোষ আমি এখন একটা topic নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে movie আমি movie সম্পরকে। কয়েকটা কথা বলতে চাই আমার দেখা কয়েকটি, আমার কাছে আমার favourite কয়েকটি movie সেগুল নিয়ে আমি কিছু বলতে চাই। আমি আমার কিছু movie সম্পরকে আমার কিছু experienceshare করতে চাই recently দেখে আসা আমার একটি movie হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে খুবই ভালো movie আমার খুব ই পছন্দের একটা movie ভীষণ ভালো লেগেছে আমার movie টা ভীষণ ভালো লেগেছে এতটাই ভালো লেগেছে যে আমি explain করতে পারবোনা। খুব ভালো movie তে movie যারা প্রত্যেক জনার expression আহ at আহ প্রত্তেক জনার act আমার যে কি ভালো লেগেছে মানে বলার মতো না। আমার ভীষণ পছন্দের মো একটা movie উম সেটা হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে উম এই movie টাতে থেকে অনেক কিছু শেখা যায়। অনেক কিছু জানার মানে অনেক কিছু শিখ শেখা যায়। একটা মা তার সন্তান দের জন্যে কি কিনা করতে পারে এই movie টা থেকে জানা যায় কি কিনা করতে পারে. মা তার সন্তান্দের জন্য ভীষণ ভীষণ ভীষণ ভালো movie টা ভীষণ ভালো রান রানী মুখার্জি মানে যে কি সুন্দর, এই যে কোঁ করেছে movie টা বলবার মতো নয় । কি সুন্দর যে acting করেছে এই movie টা তে যে মাতৃত্ব তার expression এর মধ্যে দিয়ে মানে একটা মা মায়ের যে কষ্ট টা তার সন্তান তার থেকে দূরে চলে গেলে যে কষ্ট কিভাবে যে তার চোখে মুখে ফুটে উঠেছে মানে আমি বলতে পারবোনা এতো ভালো লেগেছে আমার movie টা মায়েরা এমন ই হয়, সত্যি মারা এরকমই হয়. মা তার সন্তানের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে এই movie টা দেখে সেটা জানা যায় ঠিকাছে.

সত্যি মা ছাড়া কেউ পারবেনা টুক মানে বাবাও জ যতোটা করবে তার থেকে হাজার গুনে বেশি একটা মা তার সন্তানদের জন্য করবে। এই movie টা তে তো দেখা গেলো শেষে, বাচ্ছাটা দুটোর বাবা পর্যন্ত খুব মানে টাকার জন্য কতোটা নিচে নেমে গেলো তার নিজের সন্তানের কথাও একবারও ভাবলো না টাকার জন্য, কিন্তু মা কিন্তু সেটা করেনি বিভিন্ন প্রকারে চেষ্টা করেছে তার সন্তান গুলকে নিজের কাছে রাখতে নিজের কাছে আনতে বিভিন্নভাবে চেষ্টা করেছে বিভিন্নভাবে কি কিনা করেছে, rules মানে দেশের rules পর্যন্ত কিছুটা খুব হলেও change করতে হয়ছে শেষে। তার সন্তানদের জন্য শুধুমাত্র সন~ একটা মা তার সন্তানের জন্য করেছে। কতোটা desperately করেছে কতোটা ভালোবাসা কতোটা এ কি বলবো মানে explain করতে পারছিনা এত ভালো লেগেছে আমার movie টা আরো কয়েকটা movie আছে যেগুলো আমার ভীষণ পছন্দের । তার মধ্যে যেমন like আহ যেমন একটা মোঃ একটা movie movie বলতে series আমার বেশি পছন্দ বেশি ভালো লাগে আহ series গুলো তেমন action থাকে না তো আমার action movie গুলো বেশি ভালো লাগে না খুব একটা

মানে action movie খুব একটা ভালো লাগে না আমার আহ বেশ soft একটা story থাকবে। যেখানে মানে action থাকবে না হালকা একটা আহ মানে গল্প একটা রহস্য এরকম কিছু থাকবে। যেমন ব্যোমকেশ ফেলুদা এগুলো তেমন একটা রহস্যময় কিছু movie রহস্য এ এ এগুলো, মানে ব্যোমকেশ নাম শুনলেই মনে হয় যে কি রহস্য লুকিয়ে আছে, কি আহ মানে কে কি করেছে আহ? যখন series গুলো দেখবো তখন মনে হবে যে না এই এই জিনিসএরকম একটা ঘটনা এই ঘটিয়েছে ঘটনাটা শেষে গিয়ে দেখবো এর opposite এই যে ছোট ব্যাপার গুলো আমার খুব ভালো লাগে একটা story থাকবে আহ মানে যেটা একটা গল্প যেটা উম মানে তোমাকে একটা জিনিস নিয়ে ভাবতে সাহায্য করবে। তোমার জীবনে আহ সে গল্পগুলো থেকে তুমি কিছু আহ help পাবা তোমার তোমার জীবনে কিছু করতে পারবা সে গল্পগুলো দেখি তোমার জীবনে কিছু না কিছু । উপ উপকৃত হবা তুমি সেই গল্প গুল সঃদেখলে আমার সেরকম ধরনের movie দেখতে ভয়াল লাগে তা এই যেমন কিছুদিন আগে দেখলাম একটা series

ভীষণ পছন্দ ভীষণ মানে ভীষণই পছন্দ movie টা উম মানে movie দ্যা দেখা আহ start করেছিলাম রাত্রে বেলা উম পাঁচ পাঁচ ঘণ্টা মানে পাঁচ ঘণ্টা টানা একসাথে আমি দেখেছি আহ মানে ভেবেছিলাম যে আহ একঘণ্টার মতন দেখবো তারপর ঘুমিয়ে পরবো একঘণ্টা দেখলাম তারপর দেখে মনে হছে যে একঘণ্টা দেখার পর মনে মনে হছে যে না দেখতে হছে না মানে এতো ভালো লাগজে আর একটু দেখি. আর একটু দেখি. করতে করতে দু ঘণ্টা হয়েগেল তারপরে দেখে মনে হচ্ছে র একটু দেখি তিন ঘণ্টা দেখেনিয়ে তারপরে দু ঘণ্টা আবার,

complete করেই তারপর নয় ঘুমবো সেদিন আমি movie তা পুরো complete করে তারপরে ঘুমিয়েছি এত ভালো লেগেছে movie টা

ও late হয়ে গেছে, ঘুম থেকে উঠতে মা চিল্লাচ্ছে এই সেই কতক্ষণ ঘুমাবি এই সেই মারা তো এরকমই হয়। যাই হোক এই movie ভীষণ পছন্দের একটা movie এছাড়া ওই যে বললাম আমার series খুব ভালো লাগে যেমন আহ আমি মানে কয়েকটা দিন আগে এই ডাকঘর একটা series দেখলাম। ছোট্ট একটা ছোট্ট একটা story ভীষণই ভীষণই ছোট্ট একটা story মন কেড়ে নেওয়ার মতো একটা story একটা ছোট্ট love story আছে একটা আহ মানে একটা প্রত্যন্ত গ্রামের প্রত্যন্ত গ্রামের একটা story আছে। অনেকদিন ধরে গ্রামটার উম যে post office টা বন্ধ পড়ে থাকে অনেকদিন ওই পোস্টমাস্টার নাকি মারা গেছিল তার ছেলে সেই post office চাকরি করতে এসেছে সেএরম একটা গল্প যে পোস্টমাস্টার না যে নতুন পোস্টমাস্টার টা তার বাবা মা নিজের বাবা-মায়ের বো সম্পর্কে একটা ধারণা ছিল সেই ধারণা সে প্রত্যন্ত গ্রামে এসে সেই post office এ এসে সেই ধারণাটা পুরোপুরি বদলে যাওয়া পুরোপুরি বদলানো মানে একটা ভুল ধারণা এতদিন ধরে চেপে রেখে মনের মধ্যে চলছিল সেটা এসে উম বদলে যাওয়া সত্যিই মানে এত ভালোলাগা না মানে বলার মত না কত মাস এখনো তাদের প্রিয়জনদের চিঠির পিছুরা চিঠির আশায় বসে থাকে কত মানুষ সেই মানুষগুলোর আহ চিঠি ব চিঠি গুলো তাদের কাছে পৌঁছে দেওয়া এরকম কিছু কিছু ঘটনা মানে কিছু কিছু এরকম কয়েকটা ঘটনা সেগুলো সত্যি মন কেড়ে নেওয়ার মতো ঘটনা একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে চিঠি পৌঁছে দেওয়া তারপর মাঝখানে একটা বিশাল জঙ্গল পার করে এটা একটা challenge সত্যি এটা একটা challenge কত মানুষ তার প্রিয়জনের একটা ছবি দেখবে বলে মানে তিনি এত একদমই শয্যাশায়ী শুধু মাত্র বেঁচে আছে তার প্রিয়জনের একটা ছবি দেখে সে শান্তিতে মরতে চায় সেই ছবি পৌছে দেওয়া সত্যি এটা একটা বিশাল ব্যাপার। এ ভাবনাটা নেওয়া যে আমি আমার আহ প্রিয়জনের আহ ছবিটা দেখে তারপর মরবো সত্যি মানে সেই চিঠিটা একটা challenge নিয়ে পুরো জঙ্গলটা পার করে পৌঁছে দেওয়া আর এই আসা দেওয়া যেসেই গ্রামেওএ ই জঙ্গল পার করে সেই গ্রামেও এখনো চিঠি আসবে এই আসাটা দেওয়া কতোটা desperately সে গ্রামের মানুষ গুলোর ভাল চায় কতোটা desperately না হলে কেউ এরম করতে পারনা কি দরকার তার আহ এতোটুকু মানে? এতটা কষ্ট করে একটা জঙ্গল পার করে আরেকটা গ্রামে যাওয়া কোন তো প্রয়োজন নেই কি দরকার কিন্তু সে করেছে কারণ তার এক একমাত্র কারণ যে সে একটা ভালো মানুষ আর ওই movie সত্যি অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার আছে অনেক কিছু আমার খুবই পছন্দ হয়েছিল আমার গ্রামের চিঠি গুলো দিয়ে পৌঁছে আসা তার ভালোবাসার কাছে সবাই তো ভেবেছিল যে সে আর নেই কিন্তু তার আবার ফিরে আসা উহ মানে আমার বলতে গেলেই এখন পুরো দৃশ্য গুলো মনে পরে যাচ্ছে আমার খুব ভালো লাগছে যেটা না আমার অনেক movie আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে সবকিছু তো আর একই সঙ্গে বলা যায় না নিশ্চয়ই। আহ আবার কোনোদিন নিশ্চয়ই বলবো তবে এই এখন recently দেখা এই movie গুলো ভীষণ ভীষণ পছন্দ শিক্ষা আমাদের পৃথিবীর অনান্য জীবেদের থেকে আলাদা করে এটি মানুষকে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীতে পরিণত করে কিছু মানুষকে ক্ষমতাবান করে এবং দক্ষতার সাথে জীবনে challenge মোকাবিলা করার জন্য প্রস্তুত করে কিছু বলার সাথে সাথে শিক্ষা এখনো অবধি বিলাসিতাই বটে বয়ে গেছে এবং মানুষদের দেশে একটা প্রয়োজনীয় নয় দারিদ্র ও ব্যাক্তিগত দূর করার জন্য দারিদ্র ও বেকারত্ব দূর করার জন্য শিক্ষা হলো সবচেয়ে গুরুত্ব পূর্ণ হাতিয়ার অধিকত্ব একটি বাণিজ্যিক দৃশ্য কল্পের উন্নতি করে এবং সামগ্রিক ভাবে দেশ কে উপকৃত করে সতরাং একটি দেশ শিক্ষার স্তরে যত বেশি উন্নয়ন স্তর তত বেশি এছাড়া এই শিক্ষা একজন ব্যক্তিকে বিভিন্ন উপায়ে উপকৃত করে একটি একজন ব্যাক্তিকে জ্ঞান ব্যবহার করে একটি ভালো ও দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিতে সাহায্য করে একটি একজন ব্যক্তির জীবনে সাফল্যর হার বাড়িয়ে দেয় পরবর্তী কালে উন্নত জীবনদানের প্রদানের জন্য শিক্ষাও দায়ী এটি আপনাকে কর্ম জীবনে সুযোক দেয় যা আপনার জীবনে মান বাড়াতে পারে একইভাবে শিক্ষা ব্যাক্তি ব্যাক্তিকে স্বাধীন করতে সাহায্য করে যখন কেউ যথেষ্ট শিক্ষা হয় যথেষ্ট শিক্ষিত হয় তখন তাদের জীবিকার জন্য অন্য কারোর ওপর নিভর হতে হয় না তারা নিজেদের জন্য উপার্জন করতে পারে এবং একটা ভালো জীবনযাত্রা যাপন করতে পারে সর্বোপরি শিক্ষা একজন ব্যাক্তির আত্মবিশ্বাস বাড়ায় এবং তাকে জীবনের কিছু বিষয় নিশ্চিত করে আমরা যখন দেশের দৃষ্টি কোন থেকে কোনো বালি তখন আ শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

একটি ব্যাক্তি উন্নয়ন পদ্ধতি নির্বাচন করে কাজ সুটিভ বেশি প্রবন্ধ বিষয় এবং ধারণা গুলি বিশাল তালিকা পান সাফল্যের দ্বারা শিক্ষা আপনার সাফল্যের দায় এমন বলাটা ছোট করে বলা হবে এটি এমন চাবিকাঠি হিসাবে কাজ করে যা অসংখ্য দরজা খুলে দেবে যা সাফল্যের দিকে নিয়ে যাবে এটি ঘুরে আপনাকে নিজেকে

তারা বিভিন্ন বিকল্প থেকে বেছে নিতে পারে এবং নিজেদের পছন্দ অপছন্দ মতন কাজ তারা খুঁজে নিতে পারে সব চেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের ধারণাকে ইতিবাচক ভাবে প্রভাবিত করে এটি আমাদের সঠিক পথ বিবেচনা করতে সাহায্য করে এবং শুধুমাত্র একটি পরবর্তী বিভিন্ন দৃষ্টিপন্থা জিনিসকে দেখতে সাহায্য করে শিক্ষা মধ্যে আপনি আপনার উৎপাদন শীলতা বাড়াতে পারে এবং একজন অশিক্ষিত ব্যাক্তির তুলনায় একটি কাজে আরো বেশি ভাবে ভালো ভাবে দক্ষতা লাভ করতে পারে যাই হোক একজন সর্বদা নিশ্চিত করতে হতে হবে যে শুধু মাত্র শিক্ষাই সাফল্যের প্রতীক নয় একজন সাফল্য ব্যাক্তি তার যারা যার জন্য কঠোর পরিশ্রম

করে তোলে এবং বিভিন্ন ক্ষণ দক্ষ দক্ষতা শেখায় এটি আপনার বুদ্ধি ও শক্তি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বাড়ায় এটি একজন ব্যক্তি ব্যাক্তিগত বুদ্ধি যা শিক্ষা একটি দেশের অর্থনৈতিক পদ্ধতি উন্নয়ন করে সর্বোপরি এটি একটি দেশের নাগরিকদের জন্য একটি অন্য উন্নত সমাজ গঠনে করতে সহায়তা করে এটি অজ্ঞাত অন্ধকার দূষণ করে পৃথিবীর আলো আনতে সাহায্য করে খবরের বর্তমানে ঘটনার সম্পর্কিত তথ্য একটি বিভিন্ন media আর মাধ্যমে প্রদান করা যেতে পারে মুখের কথা মুদ্রণ পোস্টাল স্টিল স্টিমেন্ট সম্প্রচার ইলেষ্ট্রলিকে যোগাযোক গঠন পর্যবেক্ষণ সা হি ত্তিক দের সাপেক্ষ মধ্যে সংবাদ কে কখনো কখনো hardnews বলা হয় যা এর মান media থেকে আলাদা হয় সংবাদ প্রতিবেদনের সাধারণ বিষয় গুলির মধ্যে রয়েছে যুদ্ধ সরকার রাজনৈতিক শিক্ষা সাস্থ পরিবেশ অর্থনীতি ব্যবসা fashion বিনোদন এবং খেলাধুলো সেই সাথে আবদ্ধ ও অসাদ্ধ ভাবে ঘটে ঘটনা রাজকীয় অনুষ্ঠান ফাইল কর জনস্বাস্থ এবং আপনারা অপরাধীদের বিষয়ে সরকারি ঘোষণা গুলি প্রাচীন কাল থেকেই সংবাদ হিসাবেই প্রচলিত হয় আসছে প্রযুক্তিগত এবং সমাজিক উন্নয়ণ তাই সরকার যোগাযোগ ও গুরুত্বচর বিদ network দ্বারা চালিত খবর ছড়িয়ে পরে গতি বেরিয়ে সেই সাথে এই বিষয় কে প্রভাবিত করেছে ইতিহাস যুগে মানুষ মোক্ষ ইতিহাস যুগে মানুষ মোক্ষ মৌখক মাধ্যমে নতুন নতুন তথ্য পরিবহন করছে কয়েক সতবিজারের চিন বিকশিত হওয়ার পর প্রাথমিক চল প্রথম দিকে উন্নতি সংবাদপত্র প্রতিষ্টিত হয় কুড়ি শতকে রেডিও তা television সংবাদ প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে যখন দুহাজার একুশ সালে internet এ পালন করতে শুরু করে সিদ্ধান্ত ও অখাদ্য প্রাণীদের জন্য শস্য ও পশু সম্পদ উৎপাদনে জনজ পালন মাংস ও বানিয়েও ও বসে থেকে মানুষের শিক্ষা সাহায্য করে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

friends অনেক লোকের মধ্যে একটি confusion থাকে বিশেষ করে যারা small business owner তাদের মধ্যে এই confusion টি থাকে business এর জন্য digital marketing so simple একটি answer আমি প্রথমেই বলে নেই যে business ছোট হোক বা বড়